আমরা অনেক স্টুডেনকে একসাতে বসতে দেখতে পাছে ।

অনেক লোক একসাথে দাঁড়িয়ে আছে।

সাদা রংয়ের বারান্দা দিয়ে ঘেরা বিল্ডিং সামনে একটা সুন্দর গার্ডেন ওর --

পিছনে একতা ঠাকুর ঘর আছে যেখানে একজন পুরোহিতও আছে।

আমরা আইডিয়ার একটা অফিস দেখতে পাচ্ছি।

রোদ জমে আছে আকাশে সাদা মেখ।

একতা বড়ো সেল্ফ আসে সেল্ফ - তা কালো রঙের এবং তার উপর গ্লাস আছে।

জিম -অর দেওয়ার -গুলো কালো রঙের এবং সেখানে সুন্দর আলো আছে।